একজন মহিলা মাস্ক পড়ে দাঁড়িয়ে আছে সম্ভবত ইনিই ম্যাডাম হবেন।

এছাড়া আশেপাশে কিছু গাসপালাও লক্ষ করা যাচ্ছে।

সামনে একটি খোলা মাঠের মতো রয়েছে।

ছবিটিতে কোনো বিয়েবাড়ির গেইটের সামনের দৃশ্য দেখানো হয়েছে।

গেট -এর সামনে কিচু আবর্জনার মতো পড়ে আছে।

ছবিটিতে একটি রাস্তার ধারের দৃশ্য দেখানো হয়েছে।

দূরে কিছু গাসপালা দেখা যাচ্ছে।

আশেপাশেও দূরেও কিছু গাসপালা দেখা যাচ্ছে।